এবং সবাই পছন্দ করে থাকে। সন্ধ্যে থেকে ভিড় লেগে যায় এইইইই রেস্টুরেন্ট এ।

আমরা মেয়েরা বেসিক্যালি যেখানে যেতে পছন্দ করি যেখানে অনেক--

আমাদের যে পড়েছিস। এখানেই সব ফুটে উঠেছে।

এববববং এই ঝিলটা গঙ্গা নদীর সাথে এটাচ আছে এবং --

খাবার দাবারের আ্যাআ্যাআ্যা জিনিস পাওয়া যায় এটা। পায় বগ একটা মল ।

আআআ ভুল গেলে বাদ দেওয়া হয়।

আহ একদম ছাদের কাছে আমরা হাত বারিয়ে লিচু খাই।

রেজাআআআআ আমিইইইইই পাহাড়টা খুব ভালোবাসি।

তাই ইয়গা ক্লাস যেখানে সকালের টাইম এ ইভিনিং এর টাইম এ ইয়গা করা হয়।

দরকার যেটা সবাই করে না এখনও।

হুম আহ ডান্সিং অ্যাকাডেমি আহ যেটা ওপেনিং হয়েছে অনেক বেলুনস দিয়ে অনেক--